দেখা যায় অনেক জায়গায় সমুদ্র থাকে সমুদ্রে স্নান করতে বিশাল ভালো লাগে সবার।

সব জায়গায় ফুল প্রয়োজনীয় একটি জিনিস মন্দিরে তো ফুল --

অসুস্থ মানুষদের দেখাশোনা করার জন্য এরা থাকে এখানে মানুষ অসুস্থ হলে সুস্থ হতে আসে।